এই সোবিটিতে দেখতে পাচ্ছি যে এটি একটি ডাক্তারের ক্লিনিক ।

অনেকগুলি সাইকেল নীচে রাখা রয়েসে উপরে আনা অনেকগুলি চাইকেল ঝুলানো রয়েসে।

খোলা আকাশ দেখতে পাচ্ছি সেই জঙ্গলটি দেখে মনে হচ্ছে অনেক বড়ো জঙ্গল।

উপরে টিন লাগানো রয়েসে আরও অনেকগুলো লাইট লাগানো রয়েসে।

বাইরে অনেকগুলো গাছপালা দেখতে পাচ্ছি আরও অনেকগুলি বড় বড় ড্যাক দেখতে পাচ্ছি।

বাইরে দুটি গাড়ি দেখতে পাচ্ছি সেই ঘরটিতে অনেকগুলো জানালা রয়েসে একটি মেন গেটও রয়েসে।

এতাতে অনেকগুলো তাড়িয়া দেখতে পাচ্চি সেই তাড়িয়াতে অনেকগুলো জিনিসপত্র রাখা রয়েসে অনেকগুলো হারগিসও রাখা রয়েসে।

উপরের দিকে লাইটের আলো আসতেসে একটি সি_সি_টি_ভি ক্যামেরাও দেখতে পাচ্ছি একটি ফ্রিজও লাগানো আসে একটি প্লাস্টিকের টুল দেখতে পাচ্ছি একটি জলের বোতল দেখতে পাচ্ছি।

তারিয়াগুলি কাটের ওপরের দিক থেকে লাইটের আলো আসতেসে।

আরো অনেকগুলি ছোট ছোট চায়ের গাছ দেখতে পাচ্ছি।

আরো অনেকগুলি গাসপালা দেখতে পাচ্চি ।

উপরে খোলা আকাশ দেখতে পাচ্ছি একটি সিগনাল লাইটও দেখতে পাচ্ছি।

আরো অনেকগুলি শোন পাপড়ি রাখা রয়েসে ।

দুটি টেবিল দেখতে পাচ্ছি একটি টেবিলে সামনে একটি চেয়ার রয়েসে।

এই সোবিটিতে দেখতে পাচ্ছি যে দুইজন মানুষ রয়েসেন।

এই সবিটিতে দেখতে পাচ্ছি যে একটি বড় নদী রয়েসে।

উপরে খোলা আকাশ দেখতে পাচ্ছি নদীতে জলে পরিপূর্ণ দৃশ্যটি অনেক সুন্দর।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে একটি গর রয়েসে সেই গরটিতে অনেকগুলো দরজা লাগানো আছে।

অনেকগুলো গাছপালা দেখতে পাচ্ছি সামনের দিকে অনেকগুলো তৃণ গাছ দেখতে পাচ্ছি।

ছবিটিতে দেখতে পাচ্ছি যে একটি সেলুন রয়েছে।

এই সেলুনে একজন সেলে বসে আছেন।

তার মাথায় ক্লিপ লাগানো রয়েসে আরও দুজন মানুষকে দেখতে পাচ্ছি।

পিছনে একটি ঘর দেখতে পাচ্ছি একটি বড় পাইপ দেখতে পাচ্ছি একটি বালটিও দেখতে পাচ্ছি।

সামনে একটি ঘর দেখতে পাচ্চি ঘরটির চতুর্দিকে দেওয়াল করা রয়েসে আরো অনেকগুলি গাসপালা দেখতে পাচ্চি।

একটি বড় গর দেখতে পাচ্ছি সাইডে আরো একটি নতুন গর দেখতে পাচ্ছি একটি বিদ্যুতের কয়েকটি তার দেখতে পাচ্ছি একটি গাছের পাতাও দেখতে পাচ্ছি।

এই কলয়ের বিতরে অনেকগুলো মাস রয়েসে বিভিন্ন দরনের ।

ভিতরে একটি জালিও দেখতে পাচ্ছি সেই জালিটি লোহা--